সাদা কালাররের আর ডক্টর ডি. এম. ও লেখা আছে। হলুদ কালারের গেট আছে। আর চেয়ার আছে কিছুটা স্টিলের ।

এটা একটা ঘরের মতন দেখতে পাচ্ছি যেইটার সামনে রডের পর্দা দেওয়া আছে একটা ক্লোবসিকেল গেট আছে নীল কালার এর।

দরজা গুলো খোলা আছে সোজাসুজি হাত ধোবার দৃশ্য। ওয়াসার দেখতে পাচ্ছি টিউব লাইট জ্বলছে। আর দিনে --

এইটা একটা আকাশ আছে। আকাশের নিচে অনেকগুলো দোকানের মতন আছে ।

আর আশেপাশে কোনো লোকজন নেই।

কিছু কেনাকাটা করছ ফুলকপি আছে টমেটোর আছে পটল আছে লঙ্কা আছে অনেক রকম টমেটো আছে অনেক রকম সবজি পাওয়া যাচ্ছে।

যে ওয়ার্কার্স -রা নীচে বিল্ডিং -এ রড বসাচ্ছে আর লোক সামনে দাঁড়িয়ে আছে তার সামনে কিছুটা কাগজপত্র রাখা আছে এটা খোলা ছাদের উপরের ফটো ।